এখানে দেখতে পাচ্ছি এটা একটি ফ্যাক্টরি গোডাউন যেখানে টেলার গাড়ি অনেকগুলি ট্রেলার গাড়ি দাঁড়িয়ে রয়েছে মাল লোডিং আনলোডিং করার জন্য।

এই ছবিতে দেখতে পাচ্ছি একটা বিশাল প্রসো প্রশস্ত বিশাল বড় মাঠ এবং যার মধ্যে সবুজ রঙের সন-্ ন্ধান উম ধান ক্ষেত দেখ --

এটি একটি -ই ডিসপেনসারি -এর উম অফ অফ অফিস এবং যেখানে-এ দুটো-ও সিলিন্ডার রাখা রয়েছে।

তার পাশে একটি বিশাল বড় মাঠ । যেখানে উম খেলা ফুটবল খেলা করছে ছেলেরা ।